C এ মাল্টিপল এবং হায়ারার্কিক্যাল ইনহেরিট্যান্স এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব মাল্টিপল ইনহেরিট্যান্স
হায়ারার্কিক্যাল ইনহেরিট্যান্স
এটি একটি উদাহরণের সাহায্যে করব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1110 এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
মাল্টিপল ইনহেরিট্যান্স এ ডিরাইভড ক্লাস একের অধিক বাসে ক্লাস থেকে ইনহেরিট করে
এখন মাল্টিপল ইনহেরিট্যান্স এর উদাহরণ দেখব
আমি ইতিমধ্যে কোড লিখেছি
আমি এটি খুলবো
আমাদের ফাইলের নাম মাল্টিপল ডট সিপিপি এই প্রোগ্রামে শিক্ষার্থীর নাম রোল নম্বর মার্কস এবং গড় প্রদর্শন করব
এখন কোড ব্যাখ্যা করি
আইওস্ট্রিম হিসাবে এটি হেডার ফাইল
এসটিডি নেমস্পেস ব্যবহার করেছি
তারপর স্টুডেন্ট ক্লাস রয়েছে
এটি বাসে ক্লাস
এখানে roll no ইন্টিজার ভ্যারিয়েবল রূপে এবং নামে ক্যারেক্টার ভ্যারিয়েবল রূপে রয়েছে
এগুলি প্রটেক্টেড রূপে ঘোষিত
এখানে আরেকটি ক্লাস এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট রয়েছে
এটিও একটি বাসে ক্লাস
এখানে দুটি বাসে ক্লাস রয়েছে স্টুডেন্ট এবং এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট
এখানে প্রটেক্টেড রূপে সুব1 সুব2 সুব3 ভ্যারিয়েবল রয়েছে
কারণ প্রটেক্টেড ভ্যারিয়েবল ডিরাইভড ক্লাস দ্বারা অ্যাক্সেস করা যেতে পারে
এখন এখানে গ্রেড ক্লাস রয়েছে যা হল ডিরাইভড ক্লাস
এটি বাসে ক্লাস ইনহেরিট করে স্টুডেন্ট ক্লাস এবং এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাস
এখানে ইন্টিজার ভ্যারিয়েবল রূপে এভিজি রয়েছে যা প্রাইভেট রূপে ঘোষিত
তারপর input display average input exam এবং display exam পাবলিক ফাংশন রূপে রয়েছে
এখানে ইন্টিজার ভ্যারিয়েবল টোটাল রয়েছে যা পাবলিক রূপে ঘোষিত
তারপর ইনপুট ফাংশন ব্যবহার করে শিক্ষার্থীর roll no এবং নাম গ্রহণ করি
ডিসপ্লে ফাংশনে শিক্ষার্থীর roll no এবং নাম প্রদর্শন করি
এখানে input exam ফাংশন রয়েছে
এখানে তিনটি বিষয়ের মার্কস গ্রহণ করি সুব1 সুব2 এবং সুব3 রূপে
তারপর display exam ফাংশনে তিনটি বিষয়ের সমষ্টি গণনা করে টোটাল প্রিন্ট করি
এভারেজ ফাংশনে গড় গণনা করি
এটি আমাদের মেইন ফাংশন
এখানে গ্রেড ক্লাসের অবজেক্ট তৈরী করি যা জিডি রূপে একটি ডিরাইভড ক্লাস
এখানে উপরোক্ত সকল ফাংশন কল করি
এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
প্রোগ্রাম এক্সিকিউট করি
কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে লিখুন g স্পেস মাল্টিপল ডট সিপিপি স্পেস o স্পেস মাল্ট
Enter টিপুন
লিখুন ডট স্ল্যাশ মাল্ট
Enter টিপুন
Enter রোল no আমি 3 লিখব
Enter Name আমি প্রথম লিখব
Enter মার্কস ওএফ সাবজেক্ট1 আমি 67 লিখব
সাবজেক্ট 2 হিসাবে 78 এবং সাবজেক্ট 3 হিস়াবে 84
প্রদর্শিত আউটপুট হল রোল নো is 3 নামে is প্রথম টোটাল is 229 এভারেজ is 76 এটি মাল্টিপল ইনহেরিট্যান্স
এখন হেরারকিকাল ইনহেরিট্যান্স দেখবো
প্রোগ্রামে ফিরে আসি
হেরারকিকাল ইনহেরিট্যান্স এ মাল্টিপল ডিরাইভড ক্লাস বাসে ক্লাস থেকে ইনহেরিট করে
আমাদের ফাইলের নাম হায়ারার্কিক্যাল ডট সিপিপি এখন কোড ব্যাখ্যা করব
আইওস্ট্রিম হিসাবে এটি হেডার ফাইল
আমরা এসটিডি নেমস্পেস ব্যবহার করেছি
তারপর স্টুডেন্ট ক্লাস রয়েছে যা হল বাসে ক্লাস
এখানে ইন্টিজার ভ্যারিয়েবল রূপে roll no রয়েছে
সুব1 সুব2 সুব3 এবং টোটাল হল ইন্টিজার ভ্যারিয়েবল
তারপর ক্যারেক্টার ভ্যারিয়েবল রূপে নামে রয়েছে
এটি প্রটেক্টেড রূপে ঘোষিত
তারপর শো ক্লাস রয়েছে
এটি ডিরাইভড ক্লাস
এটি স্টুডেন্ট ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করে
এখানে দুটি ফাংশন রয়েছে ইনপুট এবং ডিসপ্লে
এটি পাবলিক রূপে ঘোষিত
ইনপুট ফাংশনে শিক্ষার্থীর roll no এবং নাম গ্রহণ করি
ডিসপ্লে ফাংশনে শিক্ষার্থীর roll no এবং নাম প্রদর্শন করি
তারপর এক্সাম ক্লাস রূপে আরেকটি ডিরাইভড ক্লাস রয়েছে
এটিও স্টুডেন্ট ক্লাস ইনহেরিট করে
আপনি দেখতে পারেন যে সেখানে দুটি ডিরাইভড ক্লাস রয়েছে এক্সাম ক্লাস এবং শো ক্লাস
উভয় ক্লাস স্টুডেন্ট ক্লাস ইনহেরিট করে
এক্সাম ক্লাসে দুটি ফাংশন রয়েছে input exam এবং total marks যা পাবলিক রূপে ঘোষিত
এখানে input exam ফাংশন অ্যাক্সেস করি
এটি তিনটি বিষয়ের মার্কস গ্রহণ করে সুব1 সুব2 এবং সুব3
তারপর total marks ফাংশন রয়েছে
এখানে তিনটি বিষয়ের সমষ্টি করে টোটাল প্রিন্ট করি
এটি আমাদের মেইন ফাংশন
এখানে তিনটি ক্লাসের অবজেক্ট তৈরী করি যা হল স্ট স্ব এবং ইএম
উপরোক্ত ফাংশন কল করতে নিম্ন অবজেক্ট ব্যবহার করি
স্ব ডট ইনপুট ইএম ডট input exam স্ব ডট ডিসপ্লে ইএম ডট total marks এটি রিটার্ন স্টেটমেন্ট
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
প্রম্পট মুছে ফেলি
কম্পাইল করতে লিখুন g স্পেস হায়ারার্কিক্যাল ডট সিপিপি স্পেস o স্পেস হিয়ার Enter টিপুন
লিখুন ডট স্ল্যাশ হিয়ার Enter টিপুন
Enter রোল no আমি 4 লিখব
Enter Name আমি অশ্বিনী লিখব
Enter মার্কস ওএফ সাবজেক্ট1 আমি 87 লিখব
সাবজেক্ট 2 হিসাবে 67 এবং সাবজেক্ট 3 হিসাবে 97
আউটপুট হল রোল নো is 4 নামে is অশ্বিনী এবং টোটাল is 251 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
স্লাইডে ফিরে যাই
সংক্ষেপে এখানে শিখেছি মাল্টিপল ইনহেরিট্যান্স এবং হিরারকিকাল ইনহেরিট্যান্স এখন আরিয়া এবং পেরিমিটার ক্লাস তৈরী করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নিরুপন করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি